ছাতা নিয়ে গরম কালে হওয়ায় এরা ছাতা ইউজ করছে ।

তাতের শাড়ি এবং বিভিন্ন বেনারসি শাড়ি এখানে দেখা যাচ্ছে লাট দিয়ে।

সুন্দর লাগছে দেখতে। চারিদিকে ঘাসফুল ফুটে আছে এবং মাঝখানে সামনে একটি বাইক দাঁড় করানো আছে।

দোকানটি সুন্দর লাগছে দেখতে এবং এখানে অনেক লোকজন ফল কিনতে আসে।

গোকর্ণ পার্থমিক স্বাস্থ্যকেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রে এখানকার--

এখানে কিছু ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে কারণ এ ফ্রি রুরাল হেলথ ক্যাম্প ।

এই গঙ্গারামপুরের কৃষি অধিকর্তাকরণটি খুব সুন্দর।

এই সব জায়গাটি খুব সুন্দর দেখতে এবং দুই সাইড -এ বহু যানবাহন যাওয়া আসা--